এখানে অনেকগুলো প্রাচীন বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে এবং বাড়িগুলির মধ্যে গাছপালা --

বিল্ডিং টির সামনের দিকে লাইনর তার বেরিয়েছে এবং ল্যাম্প পোস্ট রয়েছে।

এবং জায়গাটির চারিদিকে কাপড় এবং সামনের দিকে কাপড় ঝোলানো রয়েছে পেছন দিকেও কাপড় --

এখানে আমরা একটা সবজি স্টক দেখতে পাচ্ছি এবং এখানে সবজির মধ্যে ফুলকপি কলা তরমুজ--

বামদিকে একটা অপরূপ একটা গাছ রয়েছে এবং গাছের নিচে পাথর রয়েছে ।

দূর থেকে দৃশ্যটি দেখা যাচ্ছে পুরো সবুজ মতো জায়গাটি দেখতে খুবই অপরূপ দৃশ্যর মতো লাগছে জায়গাটি ।

একটি বড় গ্রাউন্ড থেকে ক্যাপচার করা হয়েছে।

এবং সামনে কিছু বাড়ি ঘর রয়েছে এবং বাড়ি ঘরের মধ্যে --

এবং তার সামনে নিশ্চই একটা খেলাধুলার আয়োজন করা হয়েছে।

স্টিমার -এর মধ্যে মানুষজন চেপে আনন্দ উপভোগ নিচ্ছে।

পুলিশ বাহিনীর মতো কিছু একটা দেখতে পাচ্ছি এবং তাতে দিশা বলে একটা নাম লেখা রয়েছে।

এবং তার পাশের দোকানটি সম্পূর্ণ ভাবে খোলা এবং তার মধ্যে লাইট জ্বলছে।

এখানে একটা গাড়ির পার্কিং স্লট রয়েছে বাইক -এর এবং এখানে নানা রকমের--